ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বন্ধু এইতো বন্ধু আছি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো বন্ধু? এইতো বন্ধু ভালো আছি কী করছো এখন এইতো বন্ধু কি আর করব free সময় ভালোভাবে কাটতাছে না দিন কাল ভালো যাচ্ছে না মানে মন মানসিকতাও ভালো নাই সবদিক থেকেই একটা প্যারার মধ্যে আছি আরকি হ্যাঁ এইতো তোমার মতনই same অবস্থা কোন একই অবস্থা কাটছে আর কি কোন কাজ কাম নাই ধরো তারপরে আরো দেশের পরিস্থিতিও ভালো না ধর্ম নিয়ে সব কি সব রাজনীতি করছে সব আর কি বলব হ্যাঁ একএকদম ঠিকই বলছ বন্ধু ধর্ম নিয়ে আসলে মানুষের এটা উচিত না ধর্ম নিয়ে রাজনীতি করা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছে যে ধর্ম নিয়ে তোমরা কখনো বাড়াবাড়ি করবা না তারপরও আসলে শেষ জামানা প্রায় চলে আসতেছে তো তো ধর্ম নিয়ে আর কি রাজনীতি করে তারা বড় হইতে চাচ্ছে এরকম একটা কোন কিছু আরকি হ্যাঁ, তুমি একটা ঠিক কথা বলেছ আমাদের ইসলাম ধর্ম সব থেকে শান্তির ধর্ম এটা সব সময় মানুষকে শিক্ষা দেয় শান্তির থাকার জন্য। কিন্তু আমরা বুঝি না আর কি আমরা অন্যান্য ধর্মদেরকে ছোট করে দেখি ওদের ধর্ম ওরা পালন করবে আমাদের ধর্ম আমরা পালন করব ঠিক আছে এখন দেখা যাচ্ছে ইদানিং আমাদের পাঠ্যপুস্তক্রমেও ইসলাম ধর্ম নিয়ে অনেক রকম বিদ্বেষ ছড়ানো বিদ্বেষ ছড়াচ্ছে আসলে এগুলো ঠিক না আমাদের একটা মুসলিম সংখ্যালঘু দেশ এ দেশে যদি এরকম ভাবে পাঠ্যপুস্তকে যদি এসব ভুল পরানো হচ্ছে ছেলেপিলেদের এদের আসলে ধর্ম সম্পর্কে কিন্তু খুব একটা খারাপ ধারণা চলে আসবে ভবিষ্যতে হ্যাঁ আসলেই তাই কিন্তু এখানেও ধর্ম নিয়ে রাজনীতি যারা করে এখানে তো বিষয়গুলো এভাবে মানে ছোট থেকে তাদের মাঝখানে মানে এই যে শিক্ষাব্যবস্থার মধ্যে দিয়ে ধর্ম নিয়ে তারা বাড়াবাড়ি করতাছে রাজনীতি ঢুকায় দিচ্ছে ছোট থেকেই তাদের মন মানসিকতা change হয়ে যাবে বা এই যে বিভিন্ন ধরনের তারা curriculum vita change করছে বইয়ের যে ধার্মিক বিষয়গুলা এগুলোও change করে ফেলছে আবার এই যে নতুন তথ্য দিছে যে বানর থেকে মানুষ darwin এর মতোবাদ আসলে তো এটা মুসলিম বিদ্বেষী একটা বিষয় আর কি তার পরেও এগুলা এদের ছোটদের মাঝে মানে তারা তো ছোট থেকে পড়াশোনা করে গড়ে উঠছে তাদের মধ্যে এই মতাদর্শের চিন্তাধারা যদি গড়ে ওঠে এখন থেকে তাহলে বড় হলে তো তারা নাস্তিক বা মানে একটা এরকম একটা পরিবেশে চলে যাবে তাদের নিজ ধর্মের প্রতি তাদের নিজের কোন আস্থা বা এরকম কোন কিছু থাকবেই না হ্যাঁ তুমি এটা ঠিক কথা বলেছ আসলে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এগুলো আসলে কিভাবে যে মানুষ এরাই যাচ্ছে অনেকে তো প্রথমে মানে খেয়ালই করছিল না দেখছিলই না যেটা এত বড় একটা ভুল করছে অবশেষে এখন তারা বলছে আমরা এগুলা ঠিক করব ঠিক করব কিন্তু এতগুলা পাঠ্যপুস্তক্রমে দেওয়ার পরে এগুলা ঠিক করা কথা বলা আসলেই মানে একটা শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা হয়ে গিয়েছে

আহ দেখা যাচ্ছে ধার্মিক যারা গুরু আছে মানে মুসলিম ধর্মের বিশেষ করে মুসলিমরা বিশেষ করে নিপীড়িত হচ্ছে গোটা বিশ্বে তো বাংলাদেশেও বেশিরভাগ মানে মুসলমান সংখ্যাগরিষ্ঠের দিক থেকে আগায় থাকলেও আহ এরাই বেশি নিপীড়িত হচ্ছে এই যে আহ এত মানে এই যে ওয়াজ মাহফিল হয় বা এই সেই হয় অনেক আহ হুজুর আসে যারা বড় বড় পর্যায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তাদেরকেও আহ ছাড় দেওয়া হচ্ছে না এই রাজনীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে তারা মানে দেখা যাচ্ছে কেউ কারাগারে বন্দী হয়ে যাচ্ছে, কেউ বিদেশ চলে যাচ্ছে তারা মানে ধার্মিক বিষয়গুলো সঠিকভাবে উত্থাপন করতে পারছে না কথা বলতে পারছে না ওয়াজ মাহফিল করতে পারছে না আসলে এগুলা মানে একটা ধর্মের উপর কিন্তু নিপীড়ন এক কথায় শোষণ মানে চালানো হচ্ছে ধার্মিক ভাবে চিন্তা করলে তুমি এটা ঠিক কথা বলেছ তোমার এই যে যে ওয়াজ মাহফিল এর উপর নিষেধাজ্ঞা সরকার দিচ্ছে এটা আসলে ঠিক না একটা হুজুর কি ওয়াজ করবে এটা যদি একটা OC বা হচ্ছে উক্ত থানার কর্মকর্তারা ঠিক করে দেয় বা তোমার union পর্যায়ের আওয়ামী লিগের বা তোমার বিভিন্ন রাজনৈতিক নেতা এরা যদি ঠিক করে দেয় তাহলে তো এটা ঠিক হবে না একটা হুজুর কি বিষয়ে ওয়াজ করবে সে হুজুরই জানে তাই না? কিন্তু এখন করছে কে এগুলো আর কি বাইরের অনুমতি নেয়া লাগছে কেন? সে একজন মৌলানা সে যদি ভুল করে সে তার ভুল ধরাই দিতে হবে কিন্তু এভাবে যে তাদেরকে হেনস্তা করবে যে আপনি কি কথা বলবেন এটা আমরা নির্ধারণ করে দেব এটা কিন্তু ঠিক না আসলে এটা আসলে একটা কোন ইয়ে করা উচিত আমাদের নিজেদেরেকে প্রতিহত করা হচ্ছে এগুলা কিন্ত আসলে এখন বর্তমান সবাই এই পরিস্থিতিকে ভয় পায় আসলে কেউ কোন বিপদে জড়াতে চায় না কিন্তু আসলে এগুলো ঠিক না আসলেই মানে একটা এই যে তুমি যেটা বললে বন্ধু যে ধার্মিক একটা মানে একটা হুজুর আর কি যে ওয়াজ করতে গেল দেখা যাচ্ছে আসলে সে মানুষের হেদায়েতের জন্য কি বলবে না বলবে সেই কিন্তু নির্ধারণ করে আসবে বা কখন কি সে মানুষের উদ্দেশ্যে কোন কথা বলবে তো সে তো মানে যে মুসলিমদের যে ধর্মগ্রন্থ কোরআন শরীফ বা বিভিন্ন ধরনের হাদিস গ্রন্থ আছে এগুলা তো সে পড়াশোনা করে এসেই এই কথা গুলাই তো মানুষের মাঝে সে মানে বলবে আর কি কিন্তু এখানে যদি একটা মানে সরকারি কর্মকর্তা যে প্রশাসনের লোক যদি তারা মানে rules regulation নিষেধাজ্ঞা বা কি বলবে না বলবে তারাই যদি select করে দেয় নির্ধারণ করে দেয় তাহলে তো এখানে ধর্মের কোন কথা আর থাকে না। তো দেখা যাচ্ছে যে এই এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে বর্তমান বাংলাদেশের হুজুরেরা মানে আসলে এগুলা সব মানে এগুলা রাজনৈতিক মেরুকরণে চলে গেছে ধর্মটা। যেরকম তুমি বললে যে Darwin এর মতবাদ নাকি আসলে এগুলা অন্যান্য দেশে এগুলা চলেই না অন্তত আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম এখনকার বিজ্ঞানী যেগুলো আছে ওরা Darwin এর মতবাদ আসলে বিশ্বাসই করে না এটা সম্পূর্ণ ভুয়া এটা মানে এটা তো ইসলাম আর যে যে মুসলিম এটা পড়বে আমাদের তো অধিকাংশ ছেলেপিলেই মুসলিম যারা school এ যায় তাই না এখন ধরো যারা school এ যায় ওরা তো বেশিরভাগই মুসলমান এখন যদি মুসলমান বিজ্ঞান বই এ যদি এরকম জিনিস থাকে তাহলে তো ইমান নষ্ট হয়ে যাবে ওই ছেলের আর ওই ছেলের ঈমান নষ্ট হলে ওই যে ভবিষ্যতের যে আরো নাস্তিক হবে না বা ভবিষ্যতে যে অন্য ধর্মের দিকে যাবে না এটার কোন নিশ্চয়তা আছে

এভাবে আমাদের এখনই school এর ছেলেমেয়েদেরকে এরা দিছিলো এরা দিচ্ছে আর কি এরা আসলে একটা সমালোচনা এটা আবার হুজুররা যদি সমালোচনা করে সেটাও বলবে জঙ্গিবাদ এই সেই অমুক তমুক মানে আসলেই হুজুরদেরও বিপদ এসব বিষয়ে কথা বলার জন্য হ্যাঁ আর এই কারণেই এখনকার বেশিরভাগ young generation যুবক ছেলেরা ধর্ম বিমুখ হয়ে পড়ছে তারা কিন্তু তাদের নিজেদের ধর্মই থাকুক নিজ নিজ আসলে প্রতিটা ধর্মেরই কিন্তু নীতি বাক্য থাকে একটা ছেলে খারাপ কখনো হইতে পারে না যদি সে তার নিজের ধর্ম সেটা ইসলাম হোক হিন্দু হোক যে ধর্মই হোক বৌদ্ধ হোক আহ যদি সঠিকভাবে পালন করে চলে আসলে একটা ছেলে বা মেয়ে কখনোই খারাপ হইতে পারে না তার ধর্ম অনুযায়ী যদি সে মানে চলাফেরা করে কিন্তু এগুলো বিষয় এই যে সরকারিভাবে কিছু কিছু বিষয়গুলা যেগুলা মানে ধর্মের বিরূপ একটা প্রভাব ছেলে মেয়েদের মধ্যে ফেলে

না না এগুলো আসলে আমাদের আর কি বলবো ভাই এখন যে digital security ওমুখ তারপরে অনেক ধরনের নিয়ম কানুন তৈরি করে দিয়েছে একটা কোনো তুমি কথা বলবে একটা কথা বললেই তোমার নামে মামলা তারপরে হামলা বিভিন্ন রকম case এ তোমাকে জড়াই দেবে এখন সাংবাদিকেরাও কথা বলে এখন ভাইবেচিন্তে কথা বলে কিন্তু আমাদের দেশে এখন এই ভীতিটা তৈরি করে দিয়েছে আগে শুনতাম যে সাংবাদিকেরা অনেক কিছুই বলতে পারে ওদের কোন সমস্যা হয় না কিন্তু তাদের জন্য একটা আইন করে দিয়েছে ওই আইনে আর কি সাধারণ মানুষদেরকেও ফাঁসাই দেয় দে বলে যে জঙ্গিবাদ একে ধর ধইরা নিয়া যাও আর অনেক সময় তো ফাঁসিও দিয়ে দিচ্ছে এখন মৌলানাদের বেশি কথা বললে হ্যাঁ তবে যে আমাদের বাংলাদেশে যে কতগুলো ধর্ম গুরু বলা চলে মুসলিম মানে ধর্মের আর কি

তো এর কারণেই দেখা যাচ্ছে মানুষ আরো ধর্ম বিমুখ হয়ে পড়ছে কারণ নীতি বাক্যগুলা বা ভালো কথাগুলা বলার তো কেউ থাকছে না আর ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান যে দিবে এরকম লোক তো আর বাহিরে থাকছে না তারা তো আস্তে আস্তে চলে যাচ্ছে মানে আহ বিভিন্ন কারণে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে জেলে থাকছে বা কাউকে এই যে ফাঁসি দড়িতে ঝোলাই দিচ্ছে তো আসলে এগুলো একেবারেই ঠিক না এএদের ধরার পরে এদের জামিনও দেয় না এমন অবস্থা তৈরি হয়েছে জামিনও পায় না মানে যদি ছোট একটা মামলায় ধরে দেখা যাচ্ছে এখন এমন সময় কিছুদিন আগে একটা হুজুরকে ধরল দেখলাম যে হুজুরের দুই বউ এইজন্য নাকি হুজুর দুইটা বিবাহ করছে এইজন্য নাকি হুজুরকে ধরছে তো ভালো কথা ধরছে

জুলুম অত্যাচার করে কিন্তু এইগুলো ঠিক না আসলে যে যার ধর্ম পালন করবে করুক সমস্যা কি? ধর্মের ভিতর কথা বলতে গেলে তো political ভাবে অনেক কথা্বারতাই আসে তো ওইগুলো যদি একটু বলে তো সমস্যা কি সে তো আর রাজনীতি করছে না কিন্তু এটাই এখন বর্তমান আমাদের দেশে আসলে এখন সরকার ব্যবস্থা এরকম হয়ে গিয়েছে যে যে মুসলিম তুমি কথা বলো কিন্তু সরকারের কথা বল মুসলিমের ইসলাম ধর্মে তো এটা বলা নাই

অন্যায় হলেও নেয় করতে হবে এটা আসলে সব মানে গোলমেলে পাকায় দিছে দেশটার অবস্থা এই হয়ে গিয়েছে আমাদের

আহ এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিল না শেষ জামানায় অনেক কিছুই হবে কেয়ামতের আগে অনেক কিছুই লক্ষণ তোমরা দেখতে পাবা প্রকাশ পাবে

এই যে সিরিয়া ফিলিস্তিন এইখানে যে হারে মুসলিমদের নির্যাতন করা হয় আবার চীনের উইঘুর তারপরে কিছুদিন আগে দেখা গেল যে মিয়ানমারে মুসলিমদের একেবারে নিধন মানে কিরম জালানো হচ্ছিল তো আসলে এগুলো ওই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী করে গেছেন হাদিস বলে গেছেন যে শেষ জামানায় তোমরা দেখবা মুসলিমরা নীপিড়ীত হচ্ছে নির্যাতিত হচ্ছে এগুলাই আসতে আসতে কিন্তু সত্যি তো রূপান্তরিত হচ্ছে কারণ শেষ জামানা খুব দূরে নাই বললেই চলে মনে করি বা এরকম মনে হয় আহ কারণ যে লক্ষণ গুলো প্রকাশ পাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিল সম্পূর্ণটাই সবগুলোই প্রায় মিলে যায় হুম হ্যাঁ ঠিকই বলেছ তুমি তারপরে দেখো কিছুদিন আগে দেখলাম সুইডেনে সেটা europe র ভিতর দেশ সুইডেন ওই দেশে নাকি ইসলাম ধর্মের পবিত্র কুরআন শরীফ যেটা ধর্মীয় গ্রন্থ বলা চলে সেই ধর্মগ্রন্থের কোন ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি ওই ধর্ম গ্রন্থ তারা পুড়িয়েছে মানে এটা মানে একটা ধর্মের প্রতি একটা বড় মানে জন সম্মুখে পোড়াইছে এটা আসলে এটা আসলে ইসলাম ধর্ম যারা আছে তাদেরকে একটা মানে

যে এরম কাজ করার জন্য তাদের জবাব দিতে হবে যুদ্ধের আশ্রয় নেবে আসলে এগুলো ঠিক না এগুলো মানে মুসলিম যেসব দেশ আছে এদেরকে উসকে দেবার চিন্তা ভাবনা এইগুলা

মুসলিমদের কিন্তু সব জায়গাতেই মানে বাধাগ্রস্থ করছে নির্যাতন করছে নিপীড়িত অবস্থায় থাকছে আসলে এটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে ওই যে মানে শেষ জামানা প্রায় কাছাকাছি চলে আসতেছে কারণ শেষ জামানায় মুসলিমরা সব সময়ের জন্য নিপীড়িত হবে এখন দেখা যাক আসলে কি পরবর্তীতে কি হয় না হয় এখন মুসলমানরা এভাবে নির্যাতন নিপীড়িত হইতে থাকলে দেখা যাবে একসময় মুসলমানরা মানে প্রায় নিঃশেষের পথে চলে যাবে

এইজন্য তো তারা চিন্তাভাবনা করছে যে মুসলিমদের দমাই রাখা যায় নাকী

হুম তো আচ্ছা যাই হোক উম কথা বলে ভালো লাগলো আবার পরে কোন একদিন কথা হবে হুম ভালো থাকো সালাম আলাইকুম